এবং দেখে মনে হচ্ছে বাইরেও প্রচুর রোদ ।

বিল্ডিং টির নিচে রয়েছে অসংখ্য ছোট খাটো দোকান ।

এবং এই জায়গাটি সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে ।

মন্দির টির বাইরে দুটো বাইক রাখা আছে ।